উম একটা ক্লাব দেখা যাচ্ছে। বড় একটা কালো রঙের উম দরজা রয়েছে লাইট এর তার গেছে--

হেলমেট -ও দেখা যাচ্ছে দূরে একটা বাইক ।